এর মূর্তি তে দেড় স্ট্যান্ড আছে এবং একটি নিচে একটি কাঁসার ঘর পিতলের ঘড়া রয়েছে এবং সেখানে কাঁসার একটি থাল রয়েছে এবং--

আমাদের দোকানের ছবি। যেখানে সামনেই ই দেখা যাচ্ছে একটি ফ্রিজ রয়েছে এবং ফ্রিজ এর উপরে কিছু জলের বোতল কোল্ড ড্রিংকস রয়েছে।

ছবির অন্ত এবং তার উপরে তার দেখা যাচ্ছে এবং পিছনে মন্দিরের মধ্যে গাছের ছবি এবং কিছু আকাশও দেখা --।

ফিল্ড বাঁশ না বাশেঁর মধ্যে বাঁধা রয়েছে এবং মাঠে কিছু জন খেলা করছে এএ এবং বড় একটি স্টেডিয়াম এর মতো ইটা দেখাচ্ছে কিছুজন উ দাঁড়িয়ে--

এবং এ দোকানটা ছোট্ট অল্প একটু জায়গা ডেয়ারি মিল্ক এর এর খাম গুলি ও চকলেট গুলি উপর সাজা রয়েছে সাবান ও কিছু ক্রিম --

এখান এখানে দেখা যাচ্ছে হরিণ হরিণ শাবকেরা যেখা ঘাস খাচ্ছে এবং একটি জঙ্গলের পরিবেশ --।

একজন চেয়ার -এ বসে রয়েছে ফোন -এ কথা বলছে তার উপরে আহ তয়লা দেওয়া আছে এবং সিট - এর কালার -টি নীল কালার -এর সিট ।

এবং তার পাশে একজন চশমা পড়ে দাঁড়িয়ে আছে তাকে কিছু জিজ্ঞাসা করছে। জিন্স প্যান্ট ও লাল কালার -এর গেঞ্জি পড়ে রয়েছে। তে চশমা পড়ে রয়ে--